সামনে আরেকটি বড় মূল ডোর বানানো হয়েছে খুব সুন্দর একটি জায়গা নদীর পুল টি দারুন আরো বড় জায়গা রয়েছে এবং চারদিকে দেয়াল দিয়ে ঘেরা কিছু লোকজন বসে আছে ।

একটি মন্দির রয়েছে মন্দিরের ওপরে একটি বড়ই গম্বুদ রয়েছে পুরোনো মন্দির লাগছে দেখে লাইন -এর তার নামছে মন্দিরের গম্বুদ দিয়ে।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি জলাধার।

একটি ছোট্ট চৌবাচ্চা অথবা পুকুর সুইমিং পুল যা বলেন এটি বানানো হয়েছে।